এখানে একটি ঠাকুরের আসন আছে এবং আসনে-এ একটি লোক পুজো করছে পুজোর তা তিনটি মুহূর্তেই আছে এবং তার সামনে একটা কলসি আছে।

এটা হল একটি স্টেশন । এ স্টেশন -এ বেশ কিছুটা দূরে একটি মানুষ আছে এবং এস্টেশন -এর রেল লাইন আছে। স্টেশন -এ একটি মাল গাড়ি দাঁড়ানো আছে।

এটা হল একটি প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড -এর পাশে এস্টেডিয়াম -এর মত তৈরি করা আছে এবং তার মধ্যে কতগুলি মানুষ দাঁড়িয়ে আছে এবং প্লে গ্রাউন্ড -এ কতগুলি ছেলে মেয়ে খেলা করছে।

রজনীগন্ধার মালা একটি হল। গাঁদা ফুলের মালা একটি হল।

তারপরে একটি ব্ল্যাক কালার -এর ব্ল্যাঙ্কেট আছে। বিভিন্ন ধরনের কার্পেট ব্ল্যাঙ্কেট আছে ।

কিছু নারকোল গাছও আছে এর মধ্যে। মানুষটির জামার রং হলো আকাশি এবং ব্ল্যাক প্যান্ট পরনে পড়ে আছে--

এটা হল একটি রাস্তা। রাস্তার পাশে একটি বিল্ডিং তৈরি হচ্ছে এবং রাস্তা দিয়ে একটি টোটা চালিয়ে যাচ্ছে এবং একটি বাইক দাড় করানো আছে এবং আর একটি বাইক দাড় করানো আছে.

এটা হল একটি রাস্তা রাস্তার পাশে একটা বাইক দাড় করানো আছে তার পাশে বেবি চিলড্রেন ইংলিশ একাডেমী লেখা আছে তার পাশে একটি হোয়াইট কালার -এর ব্যানার টাঙানো আছে।

আমরা সামনে দেখতে পাচ্ছি একটি বাড়ি আছে বাড়ির ওপরে--